এটি হলো একটি বাড়ি বাঁধ বাঁধের পারেই সারি সারি নারকেল গাছগুলো খুব সুন্দর যত্ন সহকারে লাগানো হয়েছে।

ডক্টরের এর পরামর্শ নেন এবং চেক আপ করান রোগীদের সুবিধার্তে এই মেডিকেল ক্যাম্প টি করা হয়েছে।

দেখার জন্য আসছে এবং আনন্দ উপভোগ করছে। মণ্ডপটি দেখতে খুব সুন্দর হয়েছে ।

মাছগুলো বিভিন্ন সাইজের রয়েছে। মাছগুলো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।

এখানে দেখা যাচ্ছে কতগুলো খেলোয়াড় এসে ক্রিকেট খেলছে এবং ক্রিকেট খেলে আনন্দ উপভোগ করছে।

চারিদিকে শালের জঙ্গল। শাল গাছ এবং খুব সুন্দর সূর্য উঠেছে। দৃশ্যটি খুব সুন্দর দেখাচ্ছে। .

খুব সুন্দরভাবে-এ সাজানো হয়েছে ।

পার্ক এর চারিদিকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো।

পার্ক টি সৌন্দর্য এবং পরিবেশ --

জিম করে শরীর চর্চা করে ।

ব্রিজের ওপর দিয়ে মেইন রোড করা হয়েছে । রোড এ --

এটি হলো অটো স্ট্যান্ড ।

এই অনুশিনীর মাধ্যমে করা হয়।

শরীর চর্চা করার জন্য এবং শক্তি বৃদ্ধির জন্য--

জিম করা হয় এবং --

এটি হল খেলার মাঠ এই খেলার মাঠের মধ্যে--